জিচেমপেইন্ট এ এনালাইসিস ওএফ কম্পাউন্ডস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব অণু সম্বন্ধীয় মেনু
mol ফরম্যাটে অণু সংরক্ষণ করা
একটি বিক্রিয়া যোগ এবং সম্পাদন করা
বিক্রিয়ার অ্যারোতে বিক্রিয়ার শর্ত এবং বিকারক যোগ করা
বিক্রিয়ার অণু 3ডি তে রূপান্তর করা
এখানে আমি উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1204 জিচেমপেইন্ট সংস্করণ 01210 ব্যবহার করছি
আপনার ইন্টারনেট সংযোগ থাকতে হবে
টিউটোরিয়ালটি অনুসরণ করতে জিচেমপেইন্ট সম্পর্কে জানতে হবে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
নতুন জিচেমপেইন্ট উইন্ডো খুলেছি
উসে ওর মানাগে টেমপ্লেটস টুলে টিপুন
টেমপ্লেটস প্রোপার্টি পৃষ্ঠা খোলে
এখানে ড্রপ ডাউন থেকে আমিনো এসিডস এ টিপুন
তালিকা থেকে অ্যালানিন নির্বাচন করুন
অ্যালানিন এর কাঠামো টেমপ্লেটস প্রোপার্টি পেজে প্রদর্শিত হয়েছে
কাঠামোতে টিপুন তারপর ডিসপ্লে আরিয়া তে টিপুন
আমি অ্যালানিন অণু সম্বন্ধীয় মেনু সম্পর্কে ব্যাখ্যা করব
অণুতে ডান ক্লিক করুন
সাব মেনু খোলে
মলিকিউল এ টিপলে পাশাপাশি একটি সম্বন্ধীয় মেনু খোলে
সম্বন্ধীয় মেনুতে বিভিন্ন মেনু বিকল্প রয়েছে আমি আলোচনা করব নিস্ট ভেববুক পেজ ফোর থিস মলিকিউল পাবচেম পেজ ফোর থিস মলিকিউল ওপেন আইএন ক্যালকুলেটর
নিস্ট ভেব পেজ ফোর থিস মলিকিউল এ টিপুন
অ্যালানিন এর নিস্ট ওয়েবপেজ খোলে
এটি অ্যালানিন সম্পর্কিত বিবরণ দেয়
জিচেমপেইন্ট এডিটরে ফিরে যান
অ্যালানিন এ ডান ক্লিক করে এই অণুর পাবচেম পেজ খুলুন
এই ওয়েবপেজে অ্যালানিন এর কাঠামোতে টিপুন
এই ওয়েব পেজে 2ডি স্ট্রাকচার এবং 3ডি কনফর্মের ট্যাব রয়েছে
অ্যালানিন কে ত্রি মাত্রায় দেখতে 3ডি কনফর্মের ট্যাবে টিপুন
প্রদর্শিত 3ডি কাঠামোতে টিপুন
কাঠামোটি পৃথক উইন্ডোতে উপরে এবং বামে কিছু নিয়ন্ত্রণের সাথে খোলে
রোটেশন আইকনে টিপে কাঠামোটি বিভিন্ন দিকে ঘোরান
একই পৃষ্ঠায় হাইড্রোজেন প্রদর্শন করতে H আইকনে টিপুন
এগুলি হল হাইড্রোজেন
জিচেমপেইন্ট উইন্ডোতে ফিরে যাই
অ্যালানিন এ টিপে ওপেন আইএন ক্যালকুলেটর বিকল্পটি চয়ন করুন
কেমিক্যাল ক্যালকুলেটর উইন্ডো খোলে
না হলে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজার ব্যবহার করে এটি সংস্থাপিত করুন
এখানে দুটি ট্যাব রয়েছে কম্পোজিশন এবং আইসোটপিক প্যাটার্ন কম্পোজিশন ট্যাবের এলিমেন্টগুলি হল ফরমুলা রাও ফরমুলা মলিকিউলার ওয়েট যার একক gমল 1 এলিমেন্টের মৌলিক ভড়ের শতকরা হার বিশ্লেষণ
আইসোট্রপিক প্যাটার্ন ট্যাবে টিপুন
এটি এলিমেন্টের আনবিক ওজনের শিখরের সাথে ভরের পরিবর্তনের গ্রাফ দেখায়
এখন টেমপ্লেটস তালিকা থেকে আমিনো এসিডস নির্বাচন করে
তাদের গঠন এবং আইসোট্রপিক প্যাটার্ন প্রাপ্ত করুন
নতুন জিচেমপেইন্ট উইন্ডো খুলেছি
13 বুটাডিন এর কাঠামো আঁকি
এড a চেইন টুলে টিপুন
এটি 4 টি কার্বনে বদলান
এড a বন্ড টুলে টিপুন এবং প্রথম ও তৃতীয় বন্ধনের স্থানে টিপে দ্বিবন্ধন গঠন করুন
প্রতিটি স্থানে ডান ক্লিক করুন
আতম এ টিপে ডিসপ্লে সিম্বল এ টিপুন
13 বুটাডিন এর 2ডি থেকে 3ডি কাঠামোতে রূপান্তর করতে টুলবারে সেভ আইকনে টিপুন
সেভ এএস ডায়লগ বাক্স খোলে
ফাইল টাইপ ফীল্ডে এমডিএল মলফাইল ফরম্যাট নির্বাচন করুন
ফাইলের নাম 13 বুটাডিন ফাইলটি ডেস্কটপে সংরক্ষণ করব
তারপর সেভ বোতামে টিপুন
অন্যথায় আপনি mol বা mdl এক্সটেনশন দ্বারা ফাইল সংরক্ষণ করতে পারেন
উদাহরণস্বরূপ ফাইলের নাম 13butadieneমল বা mdl লিখুন
সেভ বোতামে টিপুন
অণুতে ডান ক্লিক করুন
ওপেন উইথ এবং মলিকিউলস ভিউয়ার বিকল্পটি নির্বাচন করুন
এটি 3ডি তে 13বুটাডিন আমরা কাঠামোতে পরিবর্তন করতে পারি না
কাঠামোটি ঘোরাতে কাঠামোতে মাউস ধরে রেখে মাউস ড্রেগ করুন
এখন বেনজেনে এর 2ডি কাঠামোকে 3ডি তে রূপান্তর করুন
এখন রাসায়নিক বিক্রিয়া এবং বিক্রিয়ার শর্ত আঁকা সম্পর্কে শিখি
এটি ইথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড এর রাসায়নিক বিক্রিয়া যা এলকোহলিক পটাসিয়াম হাইক্সাইড এবং জলীয় পটাসিয়াম হাইক্সাইড এর সাথে বিক্রিয়ায় যথাক্রমে ইথিন এবং ইথানল দেয়
নতুন জিচেমপেইন্ট উইন্ডো খুলেছি
প্রথমে ইথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড এর কাঠামো আঁকি
এড a চেইন টুলে টিপুন
ডিসপ্লে আরিয়া তে টিপুন
চেনে রাইট ক্লিক করে প্রথম এবং দ্বিতীয় বন্ধনের স্থানে পরমাণু প্রদর্শন করুন
কারেন্ট এলিমেন্ট ড্রপ ডাউনে টিপুন
টেবিল থেকে সিএল নির্বাচন করুন
এড ওর মডিফাই আন আতম টুলে টিপুন
তৃতীয় বন্ধনের স্থানে টিপুন
ইথাইল ক্লোরাইড এর কাঠামো আঁকা হয়েছে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
ডিসপ্লে আরিয়া তে টিপে লিখুন alcকোহ আবার টিপুন এবং লিখুন aqকোহ এড আন আরো ফোর আন ইরিভার্সিবল রিঅ্যাকশন টুলে টিপুন
আপনি অ্যারোর দৈর্ঘ্য বদলাতে পারেন
আমি অ্যারোর দৈর্ঘ্য 280 করব
এখন কাঠামোর পাশে ডিসপ্লে আরিয়া তে টিপুন
কাঠামোটির নীচে টিপুন
মাউস ধরে রেখে অ্যারো নীচের দিকে ঘোরান
সিলেকশন টুলে টিপুন
এলকোহলিক পটাসিয়াম হাইক্সাইড alcকোহ প্রথম অ্যারোর উপরে রাখুন
জলীয় পটাসিয়াম হাইক্সাইড aqকোহ দ্বিতীয় অ্যারোর কাছে রাখুন
এলকোহলিক পটাসিয়াম হাইক্সাইড alcকোহ নির্বাচন করুন
অ্যারোতে ডান ক্লিক করলে সাব মেনু থেকে আরো এবং আত্তাচ সিলেকশন টো আরো তে টিপুন
আরো এসোসিয়েটেড ডায়লগ বাক্স প্রর্দশিত হয়
রোল ড্রপ ডাউন তালিকায় টিপুন
তালিকা থেকে ক্যাটালিস্ট নির্বাচন করে ক্লোজ এ টিপুন
অ্যারো টেনে এনে এলকোহলিক পটাসিয়াম হাইক্সাইড alcকোহ অনুঘটক হিসাবে যুক্ত হয়েছে যাচাই করুন
এখন জলীয় পটাসিয়াম হাইক্সাইড aqকোহ এর জন্য প্রক্রিয়ার পুনরাবৃত্তি করুন
এটি টেনে এনে অনুঘটক হিসাবে এটি দেখুন
সিলেকশন এ টিপে কাঠামোটি নির্বাচন করুন
কপি করতে CTRL C এবং পেস্ট করতে CTRLV দুইবার টিপুন
এটি টেনে এনে কাঠামোটি সঠিক স্থানে রাখুন
ইথাইল ক্লোরাইড এলকোহলিক পটাসিয়াম হাইক্সাইডের সাথে বিক্রিয়ায় ইথিন দেয়
ইথাইল ক্লোরাইড জলীয় পটাসিয়াম হাইক্সাইডের সাথে বিক্রিয়ায় ইথানল দেয়
এথেনে ইথিন পেতে এরাসের টুলে টিপে ইথাইল ক্লোরাইডের সিএল বন্ধন মুছে দিন
এথানে ইথেন তৈরী হয়েছে
নিশ্চিত করুন যে কারেন্ট এলিমেন্ট হল কার্বন এড a বন্ড টুল টুলে টিপে দ্বিবন্ধন পেতে বন্ধনে টিপুন
এথেনে ইথিন তৈরী হয়েছে
ইথানল ইথানল পেতে কীবোর্ডে O টিপুন
এড ওর মডিফাই আন আতম টুলে টিপুন ইথাইল ক্লোরাইড ইথাইল ক্লোরাইড এর সিএল এ টিপুন
বিক্রিয়ক এবং উত্পাদিত পদার্থ 2ডি থেকে 3ডি তে রূপান্তর করি
একটি নতুন ফাইল খুলে ইথাইল ক্লোরাইড কপি করে নতুন ফাইলে পেস্ট করুন
সেভ বোতামে টিপুন
সেভ এএস ডায়লগ বাক্স খোলে
ফাইলের নাম ইথাইল chlorideমল লিখুন
ফাইলটি ডেস্কটপে সংরক্ষণ করব
সেভ বোতামে টিপুন
একইভাবে এথেনে ইথিন একটি নতুন ফাইলে কপি করে etheneমল হিসাবে সংরক্ষণ করব
ইথানল ইথানল নতুন ফাইলে কপি করে etheneমল হিসাবে সংরক্ষণ করব
ফাইলটি ডেস্কটপে সংরক্ষণ করব
এখন বর্তমান উইন্ডো ছোট করে ডেস্কটপ এ আমার সংরক্ষিত ফাইলে যাবো
যৌগ 3ডি তে দেখতে ফাইলে ডান ক্লিক করে ওপেন উইথ এবং মলিকিউলস ভিউয়ার বিকল্পটি নির্বাচন করুন
একইভাবে আমি সকল ফাইল মলিকিউলস ভিউয়ার দ্বারা খুলবো
3ডি তে যৌগ লক্ষ্য করুন
সংক্ষেপে আমরা কি শিখেছি
এই টিউটোরিয়ালে শিখেছি নিস্ট ভেববুক পেজ ফোর থিস মলিকিউল
pub চেম পেজ ফোর থে মলিকিউল কেমিক্যাল ক্যালকুলেটর ব্যবহার করে যৌগের আণবিক ওজন নির্ণয় করা
একটি অণুর ভর পরিবর্তনের গ্রাফ পাওয়া
mol ফরম্যাটে অণু সংরক্ষণ করা
বিক্রিয়ার অ্যারোতে বিক্রিয়ার শর্ত এবং বিকারক যোগ করা
একটি বিক্রিয়া যোগ এবং সম্পাদন করা
বিক্রিয়ার অণু 3ডি কাঠামোতে রূপান্তর করা
এখন কার্বন টেট্রা ক্লোরাইড অনুঘটকের সাথে প্রোপেন এবং ব্রোমিন অণুর কাঠামো আঁকুন
অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুঘটকের সাথে বেঞ্জিন এবং ক্লোরিন অণুর কাঠামো আঁকুন
নির্দেশিত কাজের আউটপুট এরকম হতে হবে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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়